এখানে একটি মন্দিরের ছবি দেখা যাচ্ছে।

দুজন ছেলে বসে রয়েছে সামনে।

দুটি জালানা দেখা যাচ্ছে এখানে।

ছবিটিতে একটি সাদা রঙ্গের বাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি ক্যাম্পের ছবি দেখা যাচ্ছে।

একটি নীল লাল রং দিয়ে আলমারি দেখা যাচ্ছে এখানে।

কালো রঙ্গের কম্পিউটার রয়েছে এখানে।

একটি বিছানা দেখা যাচ্ছে রুমের ভিতরে।

এখানে একটি ডান্স প্রোগ্রাম -এর ছবি দেখা যাচ্ছে।

কালো রঙ্গের দেওয়াল দেখা যাচ্ছে।

একটি ছ ঠাকুরের ছবি দেখা যাচ্ছে।

এখানে তিনজন মহিলার ছবি দেখা যাচ্ছে।

অনেক কয়েকটি লাইট দেখা যাচ্ছে ছবিটিতে।

দুটি স্টিল -এর চামচ দেখা যাচ্ছে।

একটি সাদা রঙ্গের টেবিল দেখা যাচ্ছে।